সবাই তো জানতো হম তোমারটাই সবাই জানতো

না ওর টা স সবিতা জানতো সবিতা অনিমেষের মা প্রথম থেকে ও অনিমেষের মা এর ফোন দিয়ে ফোন করতো তো আমাকে টুকুস করে মাথায় ওরনাটা চাপা দিয়া ওর বড়মা রুটি করবে ফোন এ কি সুন্দর কথা বলছে

তুই এই সব কথাগুলা আবার আমাকে শোনাচ্ছিস

না ওর নামে কোনো কথা আমায় শুনাবি না হে আল্লাহ আর কি করা যাবে আমার বৌ আমার কত কথা শুনে হম কি কথা শুনলাম উম না ও যে কত কথা শুনে সেটাই বলছি কি কথা শুনলাম তাহলে তুই আমাকে তার সাথে কেমন ভাবে গল্প করে সেগুলো শোনাবি

আহ উম উম কি কিছু না দেখ তো আমার মা গেছে কি না কোথায় কোথায়

যে যেখানে পারে থাকবিনি কি তোর কথায় শাশুড়ি হয় না হুম ওরে ওই জন্যইতো বলছিলাম public হলে বলতাম উনি ও জেরোম public আর আমার মা ও লেলা চোদা আর উনিও এক লেলা

তুই খাওয়ালে ওর বাড়িতে গিয়ে না বসে থেকে আমার মায়ের কাছেও তো আসতে বলতে পারিস

এ ঘোলা মারতে হবে ঘোলা মারতে হবে আগেরবারে মেরেছিলো তো ঘোলাটা কি জিনিস

কি বলছিস ঘোলাটা কি জিনিস আমার বাবা মা দুজনেই গেছিলো বাড়ি এল ও খাওয়া যায়না

তুলে দিয়েছি জানবো

উম helper নেই না কাজ নেয় ই না যে আছে সে তো এমনি সময় অনেক কাজ করে আর যখন কাজ নেয় তখন বলে দেবে আহ শরীর খারাপ আমি যেতে পারবো না কাজ নিলেই

লাগলেই রাখা যাবে

শশুর জামাই এক কাজ করে এরম বাপ ছেলে এক জাগায় কাজ করবে শশুর জামাই এক কাজ করে করতেই পারে

কোনো নেশা করা যাবে না একটা কোনো বাজে কাজ কার্যক্ষেত্রে অনেক গালাগালি ও হয় সেগুলিতো করা যাবে না কি কি

তুই কি সব কারণ দেখাচ্ছিস তুই কেনো উম নেশা করতে পারবি না হুম ওরে গালাগালি করার কার্যক্ষেত্রে গালাগালি করতে হবে গালাগালি করতে হবে না ওই লোহার কাজে গালাগালি অবশ্যই হয়

এ আমার বাপের সামনে কম গালাগালি করতাম আমি আমার বাপও তো তোমাকে তো গাল দিয়ে গাল দিয়েই কাজ করাতো হুম আমি কম গালাগালি করতাম আগে মাঝে মাঝে আগে আগে মাঝে মাঝে খাওয়াবেনা এ খাওয়াবেনা বাড়ি আসার পরে যন্ত্রনায় ছিড়ে যায় বাড়ি আসার পরে ওকে দাও ওকে দাও ওকে সব দাও তো কি করে ও পা টিপে দিতে হবে ও এমনি একটু অপারে ওপারে হাঁটাচলা করলে ওর পায়ের গোড়ালি আর ছোটো বেলায় সেই ওর এতে গোড়ালির শিরা কেটে গেছিল কেটে গেছিলোনা তো সেটা সেসেবার সেলাই করেছিল সেইটা ছোটবেলার effect টা এখনো ওখানে টাটান পরে তিরিশ মিনিট হয় গেছে আমি কাটছি তাহলে একটু পরে ফোন কর

আমি তাহলে তোকে ফোন করবো তারপর তুই

তো আজ আমরা কথা বলবো নিয়ে কিছু কথা করোনা আহ করোনা এর পর এবার HNN -two ভাইরাস নিয়ে দেশে উদ্যোগ বাড়ল HNN -two influenza virus এটি কি এটি আহ এটি থেকে প্রতিকারের এই কি এটি উম প্রতিকারের উপায় কি? এটি উম কিভাবে উম নিজের চারিত্রিক গঠন তৈরী করেছে কিভাবে চারিত্রিক গঠন পরিবর্তন করছে, এটি symptoms কি কি এই সম্মন্ধে আমরা জানবো, হম করা যাক করোনা এর পর এবার HN -threeH -three N -two উম ভাইরাস নিয়ে বেশি উদ্যোগ বাড়ছে। influenza ভাইরাস নিয়ে দেশে উম দেশ জুড়ে চিন্তা বাড়ছে দেখা যাচ্ছে চরিত্র উম চরিত্র বা প্রকৃতিক বদলে এই ভাইরাস ফুসফুসে সংক্রমণ ছড়ানো সহ না না শারীরিক সমস্যা তৈরী করছে। মাত্র ছয় মাসের মধ্যে অপ্রত্যাশিত ভাবে ধরণ বদলনি উম ধরণ বদলে নিলো HN H -three N -two influenza ভাইরাস। এর ফলে যেমন দেশে H -three N -two ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়বে তেমনি আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজনিয়তা ও বাড়বে উম আহ ভাই ভাইরাস এই চা চরিত্র ব আহ বদলে

প্র আহ প্রকৃতি বা ধরণ ধরন বদলে আহ বদল দেখে বেশ অবাক হয়েছে কারণ এটি বেশ আহ আহ কারণ বেশ দ্রুত এবং অপ্রত্যাশিত ভাবে এই ভাইরাস প্রকৃতি বদলাচ্ছে সাধারণ মানুষে আহ সাধারণই influenza নম্বর one আহ ভাইরাস এর আক্রাত্ত হয়ে শুধু মাত্র হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। কিন্তু এবার দেখা যাচ্ছে influenza ভাইরাস এর

আহ ভাইরাস এর কারণে ভারতে প্রথম মৃত্যুরও ঘটনা ঘটে হরিয়ানা ও কর্নাটকে ইতিমধ্যে গোটা জু আহ দেশ জুড়ে H three N two ভাইরাস আহ নব্ব ভাইরাসে নব্বই জনের বেশি আহ সংক্রমণের খবর মিলে H three N two ভাইরাস এর পাশাপাশি H one N one ভাইরাস এর সংক্রমণও খবর মিলছে। কর্নাটকের আহ আলুর তালুকের হাসান জেলার বিরাশি বছরের এক ব্যক্তির H three N two ভাইরাস এ আক্রান্ত হয়ে মারা যায়

আহ কিছু আহ কিছু পরিমান শ্বাসকষ্ট ইত্যাদি। গতবছর ফেব্রূ আহ গত ফেব্রূয়ারি আহ চব্বিশে এ ফেব্রূয়ারি তিনি হাসান institute of medical science এ ভর্তি হন। আহ এটি একটি প্রাইভেট হস আহ হাসপাতাল বলা যাই। আর তিনি মার যান পহেলা মার্চ। H three N two কে উম বলা হচ্ছে swine flu influenza এটি সাধারণত এটি সাধারণত শুকর থেকে ছড়িয়ে মানুষকে আক্রান্ত করতে পারে। অর্থাৎ আহ হম শুকর সে শুকর থেকে ছড়াতে পারে মানুষের মধ্যে। অর্থাৎ এটি একটি প্রাণী থেকে মানু মানব দেহে প্রবেশ করছে। তো হম এটি নিয়ে সচেতনতা বৃদ্ধি হওয়া উচিত। দুই হাজার এগারো সালে মানুষের দেহে প্রথমবার এই ভাইরাস এর খোঁজ মিলেছিল। করোনা ভাইরাস এবং influenza এর দুইটি লক্ষণই রয়েছে H three N two করোনা ভাইরাসের মতো ঘাতক না হলেও উম এটিও কিছু কম ক্ষতিকর না। দুই থেকে তিন মাস উম বেঁচে থাকতে পারে এই ভাইরাস মানব দেহে তবে বিজ্ঞানী দের মতেও কিছু গবেষকদের মতে তারা একটি report প্রকাশ করে যেখানে বলা হয় যে মার্চের শেষে H three N two বিপদ কমতে পারে। উম এখন H three N two এর বিপদ কমতে পারে। কিন্তু এখন আমাদের কাছে হচ্ছে এর থেকে উপায় কি? এর থেকে বাঁচার উপায় হল উম সবসময় মাস্ক পরা বিশেষ করে বাচ্চাদের মাস্ক পরানো কারণ এখন Adeno ভাইরাসও Adeno বারবাড়ন্ত অনেক বাড়ছে। তো আমাদেরকে বাচ্চাদেরকে মাস্ক পরিয়ে রাখতে হবে বড়োরাও পারলে উম যখন অনেক জনসমাগম যুক্ত জায়গায় কোনো গেলে তখন মাস্ক পরে থাকতে হবে। মাস্ক ছাড়া এটার কোনো প্রতিকারের উপায় নেই এছাড়া Paracetamol যুক্ত Paracetamol জাতীয় উহ ঔষুধ যেগুলো উম আহ জ্বর, সর্দি, কাশি ইত্যাদিতে ব্যবহার করে সেই সব ব্যবহার আমরা করতে পারি। তবে বিজ্ঞানীরা বলছেন মার্চের শেষেই বিপদ কাটতে পারে। influenza Adeno আস্সাস আহ আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্র সরকারে কিছু বিশেষজ্ঞ বা বিজ্ঞানী যাদের বলা হয়। the world bureau একটি report প্রকাশ পেয়েছে। influenza এই প্রজাতির আতংক দেশ জুড়ে । বাংলায় আবার adreno ভাইরাসের বিভীষিকা হয় উঠেছে উম adreno ভাইরাস বিভীষিকা হয়ে উঠেছে। কেন্দীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভারতে মূলত influenza দুই প্রজাতির হয়। একটি হলো H three N two একটি হলো h-three n -one প্রতি বছরই থাবা বসায়। এদের মধ্যে বেশি ঘাতক বলে এখন মনে করা হচ্ছে H three N two কে মরশুমি জরে আক্রান্ত হয় বহু। তাই এই বছর ও তাই হয়েছে। উম আহ তবে বিজ্ঞানীদের মতে মার্চের শেষে আহ মার্চের শেষের দিক থেকেই এই ভাইরাসের উপদ্রব কমে যাবে, বলে আশ্বাস দিচ্ছে কেন্দীয় স্বাস্থ্য মন্ত্রক অর্থাৎ কেন্দ্রের আহ আমাদের আহ central government বা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক আশ্বাস দিয়েছে যে মার্চের শেষে এই ভাইরাসের উপদ্রব কমে যাবে। influenza এর হানায় কর্ণাটক হরিয়ানার দুইজনেই মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন influenza এর উম type সবচেয়ে ছোয়াঁচে এবং বিপদ জনক অর্থাৎ এই H three N two সবচেয়ে বেশি বিপজ্জনক ও ছোঁয়াচে । পাখি ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের শরীরেও ছড়াতে পারে এই ভাইরাস। অর্থাৎ শুকর থেকে যেকোনো স্তন্যপায়ী প্রাণী যেমন, গরু ইত্যাদি আমাদের আহ আসে পাশে অনেক গবাদি পশু আছে গরু, ছাগল। এছাড়াও পাখিদের মধ্যে মুরগি এদের শরীরেও ছড়াতে পারে। তো আহ সেই জন্য আমাদের সাথে সাথে আমাদের নিরীহ গবাদি পশুদেরও এর থেকে একটি বিপদ আছে বলে বলছে বিজ্ঞানীরা। বহুবার জীন বদল ঘটাতে পারে বিজ্ঞানীদের দাবি এর আগে এই উপপ্রজাতি আরো তিন জিনে বিন্যাস ঘটিয়েছিল অর্থাৎ এর আগে তিনবার এই প্রজাতির নিজেদের চারিত্রিক গঠনকে বদলেছিলো। তাই এতো ছোঁয়াচে হয়ে উঠেছে উম সেই কারণেই উম আহ আমরা যাকে আরেক কথায় বলা যায় nutrition এর মাধ্যমে এই উম ভাইরাস এতো ছোঁয়াচে হয়ে উঠেছে। সাস্থ উম স্বাস্থ্য অধিকারীকরা বলছেন জ্বর সর্দি শ্বাসের সমস্যা হচ্ছে এই ভাইরাস প্রভাবে অন্তত মাস দুয়েক থাকছে উপসর্গ অর্থাৎ আমাদের কাছে সময় আছে এই ভাইরাসকে চেনার জন্য। সর্দি কাশি শ্বাসকষ্টের লক্ষনই বেশি দেখা যাচ্ছে উত্তর প্রদেশে উত্তর প্রদেশ ও কর্নাটকে influenza ভাইরাসে প্রকোপ বাড়ছে influenza ভাইরাসের এই উপক এই উপরুপ। H three N two এই ভাইরাসের সংক্রমণে যে জ্বর হচ্ছে তার নাম হলো হংকং Flu আহ হংকং Flu উম এই ভাইরাসের সংক্রমণে যে জ্বর হচ্ছে তার নাম হল হংকং Flu মার্চের পর থেকেই influenza ধাপক কমে যাবে বলে আশ্বাস দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক স্বাস্থ বিজ্ঞানী আহ স্বাস্থ বিশেষজ্ঞরা বলছেন জ্বর হলেই অযথা আতঙ্কিত হবেন না ডাক্তার দেখান।

আপনারা Paracetamol জাতীয় উম ওষুধ খেতে পারেন জল খেতে পারেন অনেক পরিমানে কোনো জনসমাগম যুক্ত জায়গায় গেলে উম নিজেকে মাস্ক দিয়ে ঢেকে রাখ নাক ও মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখবেন। উম জ্বর আসার দুই তিনদিনের মধ্যে basic রক্ত পরীক্ষা গুলো করিয়ে নিন, যেমন ম্যালেরিয়া ডেঙ্গু উম ইত্যাদি চিকেন পক্স ইত্যাদি। এই উম test গুলো করিয়ে নিন । জ্বর আসার সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করালে সমস্ত report এই negative আসার সম্ভাবনা বেশি তাই দুই তিন দিন উম অপেক্ষা করে তার পরে report করুন basic report মানে আগে routine blood count উম routine blood count দেখা দরকার । তা থেকেও বোঝা যায় যে কি কারণে জ্বর হয়েছে অর্থাৎ আগে আমাদের routine blood count টা check করতে হবে বা পরীক্ষা করতে হবে জ্বর আসার দুই তিনদিন পরে হালকা গা ম্যাচমেচে ভাব থাকলে । চিন্তার কোনো কারণ নেই ঘরেতে কয়দিন বিশ্রামে থাকুন। গরম জলের ভাপ নিন হালকা খাবার খান পর্যাপ্ত তরল উম খাবার খেতে হবে আহ বেশি করে জ্ল পান করুন জ্বর বাড়লে প্যারাসিটামল খান। মাস্ক পরে বাড়ির অন্যদের থেকে দূরে থাকুন। influenza virus এর সংক্রমণ থাক আহ থাকলে শরীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাই। পরে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের প্রোটিন জাতীয়, পুষ্টিজাতীয় খাবার খেতে হবে। ফলে পরিবারে অন্য কারো সূত্রে করোনা আহ করোনা ঘরে এলে সবার প্রথমে আহ রোগীর শরীরে সংক্রমণ ঘটাতে পারে। এর অর্থাদিক থেকে আমরা কি জানতে পারছি influenza virus এই ভাইরাস এর একটি নতুন variant যেটা হচ্ছে H three N two virus এটার থেকে আমাদের উম সংক্রমণ থেকে ঠেকাতে হলে নিজেরদেরকে বার বার যেটা আমরা বলার চেষ্টা করছি মাস্ক পরে থাকতে হবে, এছাড়াও আহ প্রচুর liquid জাতীয় অর্থাৎ পানীয় জাতীয় বা তরল জাতীয় খাওয়ার খেতে হবে যদি আপনার সর্দি কাশি হয় । একটু অপেক্ষা করুন দুই তিনদিন কারণ দিনের দিন বা জ্বর আসর সঙ্গে সঙ্গে blood test যদি আপনি আহ রক্ত পরীক্ষা করলে সব রিপ আহ সব report এই negative টা ধরা পড়ার আহ chance টা বেশি হয়ে যায় । তো আপনারা একটু wait করুন প্যারাসিটামল খান প্যারাসিটামল জাতীয় ওষুধ যেকোনো খেতে পারেন এছাড়াও প্রচুর পরিমানে জল খেতে হবে । আপনার যদি জ্বর গা হাত পা ব্যাথা সর্দি কাশি শ্বাসকষ্ট ইত্যাদি হয়ে থাকে ।

সেটা আপনাদের পরিবারের উম আহ বয়োজ্যেষ্ঠ বা বলা যায় বাচ্চাদের সংক্রমন ঘটাতে এই ভাইরাস বেশি সক্ষম তো আহ তাদেরকে তাদের সংক্রমণ ঠেকাতে অন্তত মাস্ক পরে থাকুন ঘরের মধ্যেও । চেষ্টা করবেন আহ যে কোনো জায়গায় যা যাবার আগে মাস্ক পরাতে বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে যাবে মাস্ক পরান নিজেরাও যখন বাইরে বেরোবেন মাস্ক পরে বেরোনোর চেষ্টা করুন আহ এখন আহ আর বিজ্ঞানীরা আশ্বাস দিয়েছে অর্থাৎ আমাদের কেদ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আশ্বাস দিয়ে দিয়েছে যে মার্চের শেষেই উম আশ্বাস দিয়েছে বলা ভুল উম এটি একটি ভবিষৎ বাণী মার্চের শেষে হয়তো এই ভাইরাস এর উপদ্রপ কমে যাবে । তাই চিন্তা করার কিছু নেই আহ যেগুলি বললাম সেগুলিকে follow করুন উম সব ঠিক হবে thank you. কি তুহিন কেমন আছো? এই তো ভালো আছি প্রদীপ তারপরে তোমার কি খবর? হ্যাঁ ভালো আছি তবে শুনলাম নাকি তুমি সকাল বেলা হাঁটতে যাচ্ছ আজ কাল? হ্যাঁ একটু শরীরটাও সমস্যা করছিলো তো বাড়ি থেকেও বলছে একটু বাড়িতে সকাল সকাল হেঁটে আয় তাই একটু হাঁটতে বেরোই তারপরে তোমার কি খবর? হ্যাঁ ভালোই। আমিও মাঝে সাজে হাঁটতে বেরোই ভালোই লাগে আর যেই দিন হাঁটতে যাই ছুটির দিন গুলো হাঁটতে যাই শনিবার বা রোববার অনেকটা দূর হাঁটা হয় ছোটো খাটো একটা ভ্রমণ কাহিনী হয়ে যাবে সেই নিয়ে। তুমিও কি মোটামুটি অনেকটা দূর হাঁটতে যাওয়া নাকি না কাছাকাছি? হ্যাঁ, হ্যাঁ হাঁটতে তো বেরোতেই হয় সত্যি কথা বলতে এখন তো ঘুমোনোর সময় তো অত ভোর অবধি না। এখন তো ডাক্তার বলে যে ঘুমিয়ে যাওয়া তাড়াতাড়ি বেশি রাত জাগতে না বলে। তুমি দশটা এগারোটার সময় ঘুমিয়ে গেলে এবং ঘুমানোর তোমার সঠিক সময় চারটে পাঁচটা পর্যন্ত। তো এই পাঁচটার সময় একটু বেরিয়ে পরি এবার একটা সাধারণ মানুষের হাঁটতে এক দেড় ঘন্টা তো লাগেই তবে বেরিয়ে পরা যায়। তারপর কি তোমারও same অবস্থা নাকি? হ্যাঁ আমিও তাই করি একদম ভোর ভোর উঠে পরি যেদিন হাঁটতে যাবো। প্রায়ই তো রোববার করে হাঁটতে যাই। ভোর ভোর উঠে পরি ওই পাঁচটার দিকে তারপর একটু fresh হয়ে হালকা খেয়ে তারপরে বেরিয়ে পরি উম ভালোই লাগে। হ্যাঁ সেটাই আমার খুব সুন্দর লাগে। এতো সুন্দর লাগে যে একদম সকালের পরিবেশটা তো ওর যে আবহাওয়াটা না মানে তুমি নিতে খুব সুন্দর লাগে। এতো সুন্দর পরিবেশ হয় নিরিবিলি ওই সময় কেউ থেকেও না সবাই হাঁটতে বেরোয় শুধু আমি একা না এখানকার বড়ো বয়স্ক বাচ্চা সবাই হাঁটতে বেরোয়। বাহ ভালোই লাগে আর সকাল বেলা হাঁটতে বেরোলে কিন্তু আবহাওয়াটাও খুব সুন্দর থাকে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ভালো লাগে হাঁটতে আর প্রায় মোটামুটি আহ এক ঘন্টা হাঁটার পরেও কোনো কষ্ট মনে হয় না যে কতটা হাঁটলাম কি হাঁটলাম আর হাঁটার সময় আসতে আসতে তো রাস্তার ধারে কত কিছু দেখা যায়। হ্যাঁ সে তো নিশ্চই আর আমাদের কি বলতো ভোর বেলা উঠতে যখন উঠি তখন একটু মনে হয় যে না ঘুমাই কিন্তু একবার তুমি যদি বিছানা থেকে উঠে পরো না তার পর আর সমস্যা নেই ওই ওঠা পর্যন্ত একটু সময় লাগে যে উঠবো কি উঠবো না আজকে যাবো না। এই মনোভাব করতে করতে উঠতে হয়। তারপরে বাড়ি থেকেও বলছে যে বাড়িতে বসে কি করবি যা একটু হেঁটে আয়। হাঁটতে ভালোও লাগে। শরীরটাও খুব চঞ্চল থেকে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ কিন্তু। এখন তো সবাই বেশি, বেশিরভাগ ঘুরতে বেরোয় কেন না এখন তো বাড়িতে তেমন কাজটাও থাকে না কাজ টাজ থাকলে হয়তো হাঁটার সময় হয় না। বা হাঁটতে হয়ও না। এখন বাড়িতে কাজ টাজ নেই তাই ভোর বেলা একটু ওঠাও হয় ঘুরে আসাও হয়। আমাদের এখানে একটা park আছে park পেরিয়ে park এ যাই খুব সুন্দর লাগে। হ্যাঁ সকাল বেলা হাঁটা চলা করলে ভালোই থাকে শরীর ও ভালো থাকে মন ও ভালো থাকে তা তোমাদের আশপাশে তো park রয়েছে তো আমাদের এইদিকেও park রয়েছে কিন্তু শীতের সময় যখন হাঁটতে বেরোই আশপাশের রাস্তা দু ধারে কত কিছু দেখা যায় যেমন ছোটো ছোটো গাছ রয়েছে ঘাস ঘাস আহ রয়েছে তার মাঝখানে একদম পুরো জল পরে রয়েছে ঘাসের ওপরে। আর তার মাঝখানে মাঝখানে হলুদ ফুল দেখা যায় ছোটো ছোটো এক গুচ্ছ হলুদ ফুল খুব সুন্দর লাগে দৃশ্যটাই দেখতে খুব সুন্দর মনে হচ্ছে যেন হলুদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি।

তো পাকা রাস্তা চারিদিকে তোমার দুই পাশে তোমার ধানের খেত সবুজ খেত তো ওর মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যাওয়ার পরে অনেকটা দূর যাওয়ার পরে একটা শহরের রাস্তা পরে আহ কাঁচা থেকে পাকা রাস্তা। তো ওই সোজা রাস্তায় তোমার দু পাশে তোমার ঝিল থাকে। তো যখনই যাই তোমার ঝিলে তোমার জেলেরা যাদের ঝিল তারা মাছ ধরে ওই গুলোও খুব সুন্দর লাগে এবং ফুল তো থাকেই। জানে জেনেই থাকবে যে তোমাদের গ্রামের রাস্তায় ফুল গাছ বড়ো বড়ো আহ আকাশপানি গাছ থাকেই। খুব সুন্দর লাগে যাওয়ার সময় বা আসার সময় ওইগুলো দেখতে দেখতেই চলে যায় আসার সময় দেখতে দেখতেই চলে আসি। মাঝখানে আরো অনেক কিছু দেখি। হ্যাঁ আবার হাঁটতে হাঁটতে কখন সূর্যটা উঠছে সেটাও দেখা যায় আমাদেরও এরকম একটা জায়গা রয়েছে যে দু পাশে দুটো পুকুর রয়েছে তার মাঝখান দিয়ে সূর্যটা উঠছে খুব সুন্দর দৃশ্য সেইটা। আর উম সূর্যটা যখন উঠতে থাকে দু পাশের পুকুরের জলের মধ্যেই রোদের পড়তে থাকে। দেখে খুব ভালোই লাগে। আর সেখানে বসার জায়গাও করে দিয়েছে। তার পাশে একটা বাগানও রয়েছে। ওখানেও ফুল গাছ রয়েছে। গোলাপ ফুল রয়েছে আবার এই শীতের সময় তো রজনীগন্ধাও হয় গাঁদা গাছ হয় গাঁদা ফুলের গাছ আশপাশে ফুলের বাগান ও আবার এইরকম সুন্দর দৃশ্য সূর্যটা উঠছে দেখে খুব ভালো লাগে। আর এই জায়গাটা নিরিবিলি জায়গা কোনো সে রকম গাড়ি ঘোড়া যাতায়াত করে না দেখে খুব ভালো লাগে। হ্যাঁ আমারও একই কিন্তু এখন যেভাবে তোমার কুয়াশা পড়ছে তো তো ভোরের দিকে যখন যাওয়া হয় তখনও সূর্যটা উঠতে একটু দেরি হয় কেন কুয়াশায় ঢাকা থাকে। আসার সময় দেখতে পাই। কুয়াশা তোমার হচ্ছে

যখন পরে খুব সুন্দর লাগে। দীঘা পুরী যেমন হয় না যে তোমার সূর্য ওঠার সময় যেমন লাগে পুরো same ভালো লাগে দেখতে এই ভাবে দেখতে দেখতে চলে যাওয়া যায়। তার পর তো

কেন না শুধু তো হাঁটলে হয় না একটু হাত পা ও নাড়তে হবে। তো ব্যায়াম করি ওখানে একটা master আছে যার কাছে পড়তাম master মশাই এর কাছে তিনিও আসেন তিনি আমাদের ব্যায়াম সেখান হ্যাঁ সে রকম তো আর সবার সাথে কাজের সময় দেখা হয় না কথাও বলার সময় হয় না। আর কাজের pressure থাকলে তো সেই রকম ভাবে কারো সাথে কথাও হয় না কারোর বাড়িও সেই রকম যাওয়া হয় না এখন এই ব্যায়াম করার সময় সকাল বেলা হাঁটতে গেলে অনেকেই আসে বয়স্ক মানুষ কাকু কাকিমা আসে তাদের সাথে কথা বার্তা বলা হয় আবার ছোটরাও আসে ভালোই লাগে হাঁটতে। হ্যাঁ সেটাই ভালো কথাই বললে এখন তো এত কাজের চাপ যে ওই সকাল বেলা হাঁটতে গিয়েই দেখা করতে হয় অন্য সময় তো দেখা হয় না। সেই সন্ধ্যা বেলা তো কাজ সেরে উঠতে উঠতেই সাতটা আটটা বেজে যায়। ওই সময় বাড়ির তো আর বাইরে একটু বেরিয়ে পরি ওই সময় কারো সাথে দেখা হয় না ওই সকাল বেলাটাই ভালো দেখা হয় morning walk হল লোকের সাথে আলাপ পরিচয় হল তারপরে যাই আমাদের এখানে একটা বাজার পরে রাস্তার মাঝখানে তো বাড়ি থেকে বলে যে ওই বাজার থেকে যখন কিছু আসবি তো যদি ভালো কিছু পাস তো নিয়ে আসবি বাজারও করা হয় ঘোরাও হয়। ওখানে একটা চায়ের দোকান আছে সমস্ত বন্ধু মিলে চায়ের আড্ডাও হয় খুব সুন্দর জায়গা এবং তোমার যাওয়ার সময় একটা মন্দিরও পরে শিব মন্দির তো শিব মন্দিরে একটু বসা হয়। আমাদেরও এই দিকেও এইরকম ব্যবস্থা রয়েছে। তা আমাদের এই দিকে যে জায়গাটা রয়েছে একটু নিরিবিলি গ্রামের মতোই এলাকা আমাদের এখান থেকে মোটামুটি প্রায় আধ ঘন্টা হেঁটে যেতে হয় সেই জায়গায় তা ওর আশপাশে অনেক কিছু রয়েছে যেমন পুরোনো দিনের বাড়ি রয়েছে। একদম ভেঙে পরে গেছে সেই রকম বাড়ি রয়েছে। আবার একটা রাজবাড়ির মতো সেই ব্যবস্থাটা করে দিয়েছে রাজবাড়ি ছিল হয়তোবা অনেক আগে সেই জায়গাটা রাজবাড়ি ছিল। এবার দেখলাম যে ইট গুলো খোসে খোসে খোসে পরছে। তো সেই জায়গায় খুব সুন্দর photo তোলার জায়গা রয়েছে। আবার আশপাশে এমন ভাবে রয়েছে জঙ্গল দেখে মনে হবে যেন পুরোনো দিনের বাড়ি একদম এরকমও সুন্দর সুন্দর জায়গা রয়েছে। হ্যাঁ এই তো আজকে সকালে গিয়েছিলাম আর তোমার যা গরম পড়েছে বেশিক্ষন তো আহ তোমার শীতের পোশাক গায়ে রাখা গেলো না। ওখানে যাওয়ার সময় খুলে দিতে হল। আজকে গরমটা একটু বেশিই পড়েছে। তার পাশে কুয়াশাটাও কম হয়েছে তো গিয়েছিলাম তো যেহেতু কুয়াশা কম তো যাওয়ারও একটু পরেই সূর্যের দেখা মিললো তো এই ভাবেই প্রথমে যাওয়ার সময় শুরু হলো তারপরে ঝিল গুলো পেরিয়ে বাজার পেরিয়ে পেয়ে গেলাম park এ park এও ভালো জায়গা আছে বসার তো ওখানেও park এ গেলাম park এ তোমার sleeper আছে দোলনা আছে কত ছেলে মেয়েরা ওখানে দুলছে। তারপর ওখানে পুকুর আছে মাছ আছে। মাছকে তুমি খাবার দিতে পারবে, দেখতে পারবে। এই গুলো মানে একদম ওখানে গিয়ে আরো বেশি সময়টা কেটে যায় যেহেতু ওখানে কত মানুষজন পরিচিত আসে। ওদের সাথে গল্প করি ওখানে বসি ওখানে একটু দোলনাতে দোলাও হয়। খুব সুন্দর জায়গা ওটা তাও আবার আমাদের এইদিকে একটা পুরোনো দিনের বট গাছ রয়েছে আর বট গাছ একদম পুরো কলা বাঁদুরে ভর্তি। পাশ দিয়ে গেলেই আওয়াজ কিচির মিচির কিচির মিচির আওয়াজ করে। ওই জায়গাটা খুব সুন্দর জায়গা ওইটা পার হওয়ার পরে আবার একটা বাঁশ বাগান রয়েছে বাঁশগুলো এমন ভাবে ঘেরা

আর পুরো ওর মাঝখান দিয়ে যাচ্ছি সূর্যের হওয়ার, সূর্য দেখা যাচ্ছে সূর্যের আলো পড়ছে একটু একটু করে। তো খুব সুন্দর লাগছে সেই জায়গাটা।

এখানেও আছে যাওয়ার সময় park এই বেশি সময় কেটে যায়। কিন্তু park এতো সুন্দর ওখানেও ফুলের বাগান ওখানে সমস্ত ফুলের গন্ধ তো ফুলের গন্ধ মানে আমাদের খুব ভালো লাগে ওখানে পুরোটা ঘুরতে ঘুরতেই আমাদের আধ ঘন্টা কেটে যায়। মানে ওখানে যদিও একটু হাটতে ওখানে চারিদিকে তোমার রাস্তা করা আছে পুরো round চার থেকে পাঁচ বার ঘুরলাম ওখানেই আমাদের সময় কেটে যাই পুরো দিনটা এই ভাবেই হাঁটতে হাঁটতেই কেটে যায়। একটু ছোটাছুটিও করি কেন না শুধু তো হাঁটলে হবে না। একটু ছোটাছুটি করতে করতে আবার ফিরে এলাম আবার এসে সেই master মশাই এর সাথে দেখা। কেন না master মশাই তো খুব ভালো ব্যায়াম সেখান এবং ব্যায়াম করেন নিজে সেখান না মানে ওখানে যখন যাই তো দেখা হয়। তো বলছে যে শুধু হাঁটলে হবে একটু ব্যায়ামতাও কর তো তারপর বললাম যে ব্যায়াম তো তেমন জানি না বলছে

বাহ ভালো আরো অনেক জায়গা রয়েছে তার সাথে সাথে বলি আবার যেতে যেতে তারপরে হচ্ছে গিয়ে মনে হচ্ছে এমন পুরোনো দিনের কিছু কিছু গাছ দেখা যায় বা এত উঁচু গাছ সেগুলো কখনো দেখিনি আর গাছ গুলো এতো মোটামোটা তার মাঝখান দিয়ে যাচ্ছি গাছের বাগানই রয়েছে একটা সেখানে আর তারপরে আবার হচ্ছে গিয়ে যেরকম পুকুর বললে পুকুর ও দেখা যায় দু তিনটে পুকুর রয়েছে সেখানে দেখি যে প্রায় দিনই এরকম রোববার যেহেতু যাচ্ছি ছুটির দিনে জেলেরা মাছ ধরছি দেখছি। সেটাও দাঁড়িয়ে আবার কিছুক্ষন দেখছি আর সেখানে তো ভালো মাছ পাওয়া যায়। যদি হচ্ছে তো কিনাও